একটি গম্বুজ দেখতে পাওয়া যাচ্ছে।

কয়েকটি গাছপালা ও একটি সোলার দেখতে পাওয়া যাচ্ছে কয়েকজন মানুও দেখতে পাওয়া যা--

রেস্টুরেন্টটির বিতরে দেখা যাচ্ছে কয়েকটি চেয়ার একটি টেবিল --

এখানে দেখতে পেয়েছি একটা মন্দির দেখা যাচ্ছে।

টের উপরে একটি মূর্তিও দেখা যাচ্ছে।

একটা টাওয়ার দেখা যাচ্ছে কয়েকটা গাছপালা দেখা যাচ্ছে।

কয়েকটি গাস দেকা যাচ্চে ।

একটি ট্রাক দেখতে পাওয়া যাচ্ছে আরও দুটি গাড়িও সাথে দেখতে পাওয়া যাচ্ছে।

একটি খাজিরের গাছও দেখতে পাওয়া যাচ্ছে।

আকাশের নীচে একটি পাহাড় একটি পাহাড় দেখা যাচ্ছে।

কয়েকটি ঘাসও দেখা যাচ্ছে কয়েক রকম।

কয়েকটি স্টপ অ্যা রেড কালারের স্টপ লেখা দেখা যাচ্ছে।

বহুত কাপড় তারিয়াতে রাখা দেখা যাচ্ছে।

এখানে দেখতে পেয়েচি একটি গানের হল ।

একটি ফুলও দেখতে পাওয়া যাচ্ছে একটি ক্রিস্টানের চিত্রও দেইখা দেখ দেখতে পাওয়া যাচ্ছে কয়েকটি বেলুনও দেখতে পাওয়া যাচ্ছে।